এটা একটা নেচার ল্যান্ড স্ক্যাপ -এর ছবি আছে। যেখানে --

এটা একটা নরমাল সুপার মার্কেট -এর ছবি আছে আর এখানে অনেক রকমেরই জিনিস পাওয়া যাচ্ছে। সামনে ছবির সামনে দেখা যাচ্ছে লাল কালার -এর অনেকগুলো বাচ্চাদের বোতল আছে জলের বোতল।

এটা কলকাতার একটি এমুসমেন্ট পার্ক -এর ছবি যার গেট -এ লেখা আছে আবোলতাবোল।

আর সামনে কিছু লোকজনও দেখা যাচ্ছে. যারা হয়তো কেক কিনতেই এসছে ।

আর সামনে রেলিং আছে। রেলিং -এর সামনে দাঁড়ানোর জায়গা আছে।

আর পার্ক -এর দেওয়ালে অনেকগুলো বাচ্চাদের কার্টুন রিলেটেড ছবি আঁকা আছে।

বাচ্চাদের খেলনার দোকান দেখা যাচ্ছে এখানে। এখানে বাঁদিকে আ মেয়েদের খেলার পুতুল আছে বার্বি ডলস আছে।

এটা একটা কলেজ -এর বাইরের ছবি আছে। খুব সম্ভবত এম. জি. রোড -এর এটা একটা কলেজ -এর ছবি।

সাদা কালার -এর নীল কালার -এর ব্রাউন কালার -এর।

এটা একটা ফুলের পোয়েট্র্রেট আছে। পোয়েট্রেট ছবি যেখানে ফুলটা খুব-ই সুন্দর আছে।

বড়ো একটা গার্ডেন -এর ছবি আছে আর ছবির সামনে যেই মূর্তিটা আছে সেটা হচ্ছে একটা ময়ূরের।